এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে আকাশী কালার -এর। বিল্ডিং -এর ওপরে --

এখানে একটি পিংক কালার এর বিল্ডিং দেখা বিল্ডিং একটি সাইনবোর্ড আছে।

একটি মেয়েদেরজামা কাপড়ের দোকান দেখা যাচ্ছে যেখানে মেয়েদের সালোয়ারজ্যাকেট কুর্তিওড়নাআর নানান রঙের শাড়ি--